এটি একটি বাড়ি বাড়িটি সাদা এবং লাল রঙ দিয়ে সাজানো আছে।

বাড়িটির সামনে অনেকগুলো দরজা জানলা আছে বাড়িটির পিছনে অনেক বড় একটা জায়গা ফাঁকা পরে রয়েছে।

অনেকগুলা লাইট আসে নীসেখান সাজাইসে মেঝেখান সাদা।

অনেকগুলা মাইনষে চেয়ারে বসি আছে।

আমি এখানে দেখতে পাচ্ছি এক ঢালাই রাস্তা আছে।

এইটা হল একটা পেট্রোলপাম্প --

দুই সাইডে গাস আসে উ--।

সামনাত খুব সুন্দর করি এখান ব্যানার দিসে।

এটা একটা এ এস্টোলের ভিতর দেখান টেবিল আসে অনেকগুলা।

ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়া একটা মেয়েও আছে।

অনেকগুলো লাইট ফ্যান এ_সি আসে।

অনেক অনেক বড়ো বড়ো শীল আছে।

এইটা একটা সেলুন এর দোকান সেলুন এর দোকানে একটা চ্যাংড়া আছে ফটো তুলে লাগসে।

স্কুলটা উপরে বাসায় টিন ।

অনেকগুল্যা মানুষি দাঁড়ায় আসে কাউ কাউ বাসুর চরুর লাগসে।